মায়েদের এবং মানে পুরুষদের এবং মেয়েদের ভিন্ন ভিন্ন জায়গা ছিল তো ঐ জায়গায় আমরা ছিলাম পাঁচজনেই ছিলাম

তো আপনাদের কত টাকা দিতে হয়েছিল ওনার কী হিসাবে

না ঐ টাকাটা আমার একজন চালিয়ে দিয়েছিল আমি ওটা বলতে পারবোনা

যাতায়াত সমস্ত কিছু আমার যা খরচা হয় উনি বহন করেছেন

তো এখানে আমাদের meeting ছিল সহকারী ভারতীয় meeting ছিল আমাদের West Bengal থেকে আরি ছজন গিয়েছিলাম বিভিন্ন সেখানে সারা ভারতবর্ষ থেকে সব জায়গায থেকে এসছে এবং আ আমাদের যে বিদেশ বলতে নেপাল থেকেও এসছিল

তোস আমাদের এ সেখানে একটা মাঠের মধ্যে খাওয়ার ব্যবস্থা ছিল প্রত্যেকে নিয়ে খাবে বিভিন্ন খাবার যে যেটা খেতে পারে সেরকম ব্যবস্থা ছিল কী খাওয়ার ছিল ওখানে কী কী খাওয়া সকাল থেকে আপনাদের কী খাওয়ার দেওয়া হতো সন্ধ্যা পর্যন্ত

আমাদের প্রথমত আমরা যে বাসাতে ছিলাম সেখানে ভোরে না ঘুম থেকে উঠতে উঠতে দেখা যাচ্ছে যে গরম জলের ব্যবস্থা ছিল

তারপরে ঐ মাটির ভাঁড়েতে চার ব্যবস্থা ছিল তো আমরা চা খেলাম তারপরে আ ঐখানে আমার আআ দাঁত টাত মেজে এ গেলাম ঐখানে এ পাউরুটির ব্যবস্থা আছে

তারপরে কচুরি তরকারির ব্যবস্থা আছে চা এর ব্যবস্থা আছে সে মানে কল্পনার বাইরে এরকম সুন্দর ব্যবস্থা এতজনের ব্যবস্থা

কারণ সবাই সংস্কার আমাদের সঙ্গে সংস্কার সেই কারণে কোনো গন্ডগোল নেই এত শান্তশিষ্ট ভাবে এভাবে এক একটা জায়গায় pandal হয়েছে

তো আপনাদের ওখানে এইযে খাওয়া দাওয়া বলছেন থাকা বলছেন ওটাকি টাকা দিতে হয়েছিল

হ্যাঁ টাকা দিতে হয়েছে সেটা আমি বলতে পারবোনা আমাদের বিভিন্ন জায়গায় তো meeting হয় ঐখানে আমাদের সঙ্ঘের যেহেতু তো সংস্কার আছে আমাদের আমাদেরকে একটা শুল্ক দিতে হয় শুল্ক দিয়ে খেতে হয়

কী কী দেখলেন আর উত্তর প্রদেশে আপনারা কী কী দেখলেন

আমাদের সেদিনকে আমাদের উদ্বোধনের দিন ছিল আমাদের অমিত শাহজি এসছিলেন আর যোগীজি আমাদের এসছিলেন

তো অমিত শাহজি প্রথম এতে ভাষন দিলেন দিয়ে বললেন যে বাবা কাশীনাথের দর্শন সবাই করে যাবেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটা ঘাট করেছে

এটার ঘাট আমরা দেখলাম নতুন ঘাট হয়েছে তার ঘাট উদ্বোধন হয়নি কিন্তু ঘাটটা তৈরি হয়ে গেছে সেখানে চুরাশিটা ঘাট আছে বিভিন্ন ব্যবস্থা আছে যারা ম মিত ম মানে পরলোক গমন করে তারপরে ওখানে দাহ করা হয়

রাজা হরিশ্চন্দ্র ঘাটও আছে এটা আমরা জানতাম যে কত সুন্দর স ব্যবস্থা আছে এবং ঐখানে যে এ আমাদের যে প্রধানমন্ত্রীজি এবং যোগীজি যে কাজ করেছেন খুব সুন্দর ভাবে ঐখানে কাশী বাবা বিশ্বনাথের দর্শনও করলাম

তারপরে আমরা চলে গেলাম এ ভগবান পুরুষোত্তম অযোধ্যায়

সেখানে ওদের দেখলাম খুব সুন্দর ব্যবস্থা এবং আমাদের থাকা আর গাড়ি parking করা এবং free -তে দেওয়া খাওয়ার ব্যবস্থা হলো সেখানেও উ খেলাম তারপরে প্রয়াগের উদ্দেশ্যে চলে গেলাম প্রয়াগে এ সেখানেও গেলাম

সেখান থেকে গিয়ে এ সেখানে স্নানের ব্যবস্থা প্রথমত যমুনা তারপরে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেনী সঙ্গম করে ফিরে এলাম তো খুব ভালো জায়গা

আপনাদের তালে ওটা খা ঐ জায়গায় যে আপনারা বেড়াতে গেলেন উত্তর প্রদেশে খুব ভালো জায়গা

ভালো দেখতে আর কী কী দেখলেন এইযে ঘাট বললেন বিভিন্ন চুরাশিটা ঘাট

তা বাদে আর সেরকম কী ভালো জায়গা দেখেছেন আপনি

না এবার আমাদের এ দেখার সুযোগ মেলেনি তো আমরা মূলত বাবা কাশীনাথের দর্শন করলাম আর ভগবান পুরুষোত্তম রাম অযোধ্যার ঐখানে দর্শন করেছি

আর ঐ আপনার প্রয়াগ রাজ ঐখানটাই আমরা আ দেখেছি মোটামুটি আর আমাদের সুযোগ হয়নি

তা উত্তর প্রদেশে বেশির ভাগ ঐ রাম মন্দির

ওখানে তো এখন রাম মন্দিরের জন্যে ওখানে কী কাজবাজ হয়েছে বা কী হয়েছে এতোদিন

তো আমি এখানে দেখলাম যে আমরা ABP আনন্দে দেখেছিলাম যে রাজস্থান থেকে বিভিন্ন রামের যে বিভিন্ন ছোটোবেলা থেকে সমস্ত কিছু পাথরের যে মূর্তি সব এসছে ঐখানে মূর্তি দেখলাম এ এবং যে মূল যে মন্দিরটা যেখানে হবে সেখানে যে সিঁড়ি দিয়ে সুন্দর পরিস্কার হয়ে যাচ্ছে এবং সেখানে যে আমাদের মোদীজি যে শিলান্যাস করেছেন আমাদের মন্দির হবে

এবং সারা ভারতবর্ষ সারা পৃথিবী সারা বিশ্ব থেকে শ্রেষ্ঠ মন্দির হবে সেটা খুব ভালো লাগলো

এবং সেখানে সবাই গেলে করসেবকদের বিনা পয়সায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে

Hi আমি স্বতি বিশ্বাস বলছি আমার topic হচ্ছে banking আ bank আমাদের খুব important একটা জিনিস আর আমি খুব বিশ্বাস করি State Bank আমার সব কাজ আমি State Bank এই করি তো ওখানে অনেক রকমের আ কেনো আমরা bank এ যাই আমাদের টাকা save সব কিছু আমাদের save থাকে save and secure even আমাদের jewellery রাখি যেটা ওইটা save থাকে কোনো রকম security র জন্য আর আমাদের যখন দরকার হয় তখন আমরা টাকাটা তুলতেও পারি কেনো কি বাড়িতে থাকলে চুরি হয়ে যেতে পারে এত এতো টাকা সেই জন্য আমরা bank টাকে use করি আর এই টাকা আমরা এখন তো অনেক রকমের আ অনেক সুবিধা এসেছে এখন আমাদের bank এ লাইন দিতে হয় না এখন আমরা Paytm করি বা Google Pay করি বা Phone Pay করে দি সেই জন্যে। এই সুবিধা গুলো আছে even আমরা bank এ check ও করতে পারি যে কত balance আছে কি আছে কি নেই কতটা আমরা দিতে পারি সেই সব জিনিসেও অনেক রকম সুবিধা পেয়েছি। তো সেই জন্য আমি ওখানে অনেক রকমের insurance ও হয় আর যদি আমাদের কোনো problem হয় টাকা পয়সার তো আমরা loan নিতে পারি। হ্যাঁ SBI bank এ

আর অনেক রকমের আরো অনেক bank আছে সব bank এরই সুবিধা আছে কিন্তু আমার believe টা আছে specially আমি SBI bank এ কোনো কিছু আমার কাজ থাকলে আমি এই bank টা তেই করি তারপরে update করারও এখন অনেক সুবিধা হয়ে গেছে আগে লাইন দিতে হতো অনেক অনেক আর এইটা কলকাতায় শুধু না সব state এই থাকে।

কীরে কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? অনেক দিন পর কথা হচ্ছে। হ্যাঁ অনেকদিন, আরে এরমধ্যে এমন কাজে ব্যাস্ত ছিলাম তো কারোর সঙ্গে যোগাযোগ ও রাখা হয়নি, তোর কী খবর

আমার খবর চলছে আহ আপাতত চাকরির জন্য চেষ্টা করছি, preparation নিচ্ছি, আর

এই চলছে কাজের pressure, খুবিই চাপ রয়েছে রে। সব কিছু মিটলে একদিন দেখা করা যাক তাহলে? হ্যাঁ, আমি তো এখন এমনি এই March মাস টা একটু চাপ যাবে, april এর শুরুর থেকে মোটামোটি একটু ফাঁকা হয়ে যাবো, বল এ কবে করবি? April এর শুরুতেই যে weekend টা পরছে সেটাতে আমি মোটামোটি ফাঁকা আছি, হয়তো এক বা দু'তারিখ করে পরছে ওরম

হ্যাঁ কোনো চাপ নেই, দারা আমি তোকে এর date টা বলছি হম

মোটামোটি April এর শুরুর weekend বললি না? তো april এর শুরুতে পরছে হচ্ছে আহ হ্যাঁ এক তারিখ শনিবার রবিবার আর রবিবারের রবিবার, ঠিক আছে

আহ কলকাতা যাবি? চল চলে আয় তালে? হ্যাঁ তাহলে কলকাতা তেই যায় আর সাথে পিয়ালির সাথেও দেখা করে নি? তাহলে ওর বাড়িতেই থাকা যাবে, আর বাকি দুটো দিন হাতে রাখিস শনি রবিবার দুটো দিনই একটুখানি ভালো করে কাটাবো। হম তালে আমরা যাবো কবে? শুক্রবার দিন? না শনিবার দিনই? শুনিবার দিন সকালে তুই ওখান থেকে train ধরিস, আমি বর্ধমান থেকে যত তারাতারি সম্ভব train ধরবো, চেষ্টা করিস ন-টার মধ্যে Howrah station এ পৌঁছে যাওয়ার। আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই, দিয়ে তাহলে Howrah য় দেখা করে তারপর ওখান থেকে পিয়ালির বাড়ি যাবো নাকি? হ্যাঁ, Howrah য় দেখা করে ওখান থেকে পিয়ালির বাড়ি চলে গেলাম, তারপরে মোটামোটি ধর আমরা আমাদের মত plan করে একটুখানি বেরোলাম ঘুরলাম সাথে খাওয়া দাওয়া এগুলো চললো। হম দারুন, হতেই পারে। আচ্ছা আর পিয়ালিকে একটু পারলে phone করিস, আমিও চেষ্টা করবো phone করে নেওয়ার, তালে phone করে ওর সাথে কথা টা বলে রাখবো আর তার আগে বল যে কোথায় কোথায় যাবি আর কী কী করবি? সেই মত তাহলে plan টা করা যাবে একটু আগে থেকে। উম সেইদিন কী আগে আহ নেমে পিয়ালির বাড়ি যায় , fresh ট্রেস হয়ে তারপর ওখান থেকে ধর ওই উম একটু বেরোলাম Victoria গেলাম তারপর আহ Park Street গেলাম। আচ্ছা, আমরা মোটামোটি Science City টাও cover করতে পারি, আর তার সাথে রবিবার দিন টা রাখ না একটুখানি এগুলো বাদ দিয়ে হালকা করে যদি অল্প সময়ের জন্য Nicco Park এ ঘুরে আসা যায় একটু ride গুলো চাপা যাবে।

হ্যাঁ, পুরো রবিবার দিন টা তালে পুরোটাই Nicco Park এর জন্য রাখি, আর শনিবার দিন টা তো মোটামোটি ন-টার মধ্যে যদি আমরা হাওড়া পৌঁছে যায় তারপরে পিয়ালির বাড়ি ঢুকতে ঢুকতে ধর আরো দের ঘন্টা, আর বাকি সময়টা তো সারা দিন টা রয়েছে হাতে, তো আমরা সারাদিন টাই কিছু না কিছু একটা করে কাটাতেই পারবো। হ্যাঁ হ্যাঁ একদম, আর তারপর দরকার হলে রবিবার দিন আহ ফিরে বা ফেরার পথে কোনো একটা ভালো restaurant এ খাওয়া দাওয়া করে একদম ফিরলাম বাড়িতে। আমি কিন্তু গোলবাড়ির মাংসটা এইবারে miss করতে চাইনা। আহ তালে গোলবাড়ি যদি খেতে হয় তালে কী করবি? শনিবার দিনই কী যা~ যাবি? খেয়ে দেয়ে তারপর গেলাম নাকি এরম সেটা তোদের যা ভালো লাগবে, পিয়ালির সাথে আলোচনা কর যদি শনিবার দিন মনে হয় শনিবার দিন নাহলে রবিবার দিন হলেও আমার কোনো সমস্যা নেই। কী বলতো এখন তো বর্ধমানে আসার পর এখন খুব একটা কলকাতা যাওয়া হয়না সেক্ষেত্রে যখন যাচ্ছি তখন আমি ওইটা miss করতে চাইছি না।

হ্যাঁ, এমনি রবিবার দিন তো বেশি ভিড় হওয়ার কথা হিসাব মত কারন সবারই ছুটি থাকে weekend টা সবাই মোটামুটি এগুলো যে যাবেই, সেক্ষেত্রে ওটা একটা আহ খোলা থাকারই সম্ভাবনা টা বেশি। আরেকটা হচ্ছে যে তালে Nicco Park এর ওই session ticket না কী বলে না ওইটা কেটে নিবি? তাহলে তো মনে হয় ওই যেটা উম

ওটাতে বোধহয় ছ'শো টাকা তে বোধহয় অনেকগুলো ride এর একটা validation থাকবে, একটা মানে সুযোগ থাকে ওরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাতো আলাদা আলাদা করে ride গুলো নিতে গেলে অনেক বেশি টাকা পরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটায় করা যাক, তাহলে সেইটায় কেটে নেব আর তিনজনের তাহলে একবারে আমরা অনেকটা সময়ে অনেক গুলো ride করা চাপা যাবে আর তার

তাহলে আমরা রবিবার দিনই তাহলে খাওয়া দাওয়ার ব্যাপার টা রাখি, মোটামোটি ওদিক টা ঘুড়ে, খেয়ে দেয়ে তারপরে পিয়ালির বাড়িতে ফিরবো তালে কাকিমারও খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ সেটা করাই যায় , তালে আহ উল্টাদাঙা চলে এসে ওখান থেকে একটা শ্যামবাজার এর কিছু ধরে নেব, তাহলে শ্যামবাজার নেমে গোলবাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা একেবারে বাড়ি ফিরবো। হ্যাঁ সেটাই ভালো হবে, কিন্তু আমরা এত কিছু যে plan করে নিচ্ছি কিন্তু আমরা আদেও জানি না যে পিয়ালির আদেও সেইদিন টা হবে কী হবে না, পিয়ালির সাথে আগে কথা বলে নেওয়াটা টা কিন্তু খুব দরকার। হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই, phone করে নেব নাহলে আহ পরের week এ করবো, কোনো একটা weekend এ তো ওর হবে নিশ্চয়। হ্যাঁ কোনো একটা weekend এ তো অবশ্যই হবে, তবে কী বলতো এই weekend টা হলেই বেশি ভালো হত কারন আমার হয়তো তারপর একটু অসুবিধা হয়ে যাবে তোর

April এর, হ্যাঁ দ্বিতীয় সপ্তাহ থেকে একটু অসুবিধা হয়ে যাবার কথা।

বলে নি, ও কী বলছে দেখি। ঠিক আছে ? হ্যাঁ পিয়ালির সাথে একবার কথা বলে নিয়ে কী, আমরা যখন ব্যাপারটাতে একদম আহ যেনে যাবো যে ওই দিন টাতেই হচ্ছে তালে সেই মত আমরা আরো ভালোভাবে plan টা করতে পারবো, তার সাথে ধর আমরা এখন সত্যি বলতে কলকাতা থেকে চলে এসছি আজ অনেক বছরই হল, এখন হয়তো আরো ভালো ভাবে পিয়ালি জানবে, যে কোথায় যাওয়া ঠিক হবে বা কোথায় গেলে সুবিধা হবে, আর তার সাথে সাথে ওর বাড়িতে যাওয়ার রাস্তা ঘাট যানবহন এগুলোর ও তো একটা ব্যপার আছে না,

আচ্ছা বলছি, তুই ইয়ে তে গেছিস? Eco Park এ? হ্যাঁ Eco Park এ গেছি অনেকদিন আগে গেছি, তোদের সাথেই যখন থাকতাম আহ তখনই বোধহয় একবার গেছিলাম আমার মামারা এসছিল যখন ওদের সাথেই গেলাম

আমি আসলে কোনোদিনও যাইনি Eco Park তারপর উল্টো দিকে একটা museum আছে না? ওই দুটো

কালে Eco park এ যাওয়ার আহ idea টা বোধহয় না রাখাই ভালো, কারন ধর চৈত্র মাস ওই সময় টা যে গরম টা পরবে, সেই রোদের মধ্যে Eco Park এ ঘোরাটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার হবে না, প্রচণ্ড গরম থাকবে

পুরোটাই খোলা তো, সেটা একমাত্র শীত কাল হলে তাও ওই পঁচিশে december বা প্রথম january এইগুলোর জন্য ঠিক আছে, কিন্ত এই চৈত্র মাসের রোদ টার জন্য খুব সম~ মানে সমস্যার ব্যপার হয়ে দাড়াবে। আচ্ছা তাহলে তো আর এখন কিছু করার নেই পরে শীত আসলে দেখা যাবে। হ্যাঁ পরে শীত আসলে দেখা যাবে আর Nicco Park এ ধর জলের যে ride গুলো আছে water ride গুলো সেগুলো তো উপভোগ করাই যাবে কারন এখন তো মোটামুটি গরম কাল টা যেহেতু সেই

ঠিক আছে তালে এটাই ফাইনাল থাকলো আহ যদি আমাদের শনিবার দিন time হয় আমাদের তো ধর Victoria, Park Street ওদিক টাই ঘুরবো, তাহলে এক কাজ করা যেতে পারে যাওয়া যেতে পারে যদি কোনো cinema চলে বা academic যদি কোনো ভালো নাটক চলে দেখার যেতে পারে গিয়ে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয় সেটা। ঠিক আছে তালে এটা দেখে নিতে হবে যে কী হচ্ছে এবার সব টাই depend করছে পিয়ালির উপর যদি পিয়ালির না হয় এসব কিছুই হবেনা। এসব কিছুই, না তাহলে কী করতে হবে বলতো যদি পিয়ালির না হয়, কথার কথা ধরলাম সেক্ষেত্রে মোটামুটি এইটুকু মাথায় রাখিস যে তুই আর আমি যদি দেখা টা করতে পারি, কারন কী দেখ বহু বছর দেখা হয়না এখন একটা plan হলো তাই, নাহলে আবার কবে দুজনের সময় হবে আমরা জানিনা, সেক্ষেত্রে তুই শুধুমাএ রবিবার টা হাতে রাখ, তুই তো তাও আমার আগে হাওড়া station পৌঁছে যাবি যেহেতু তুই হুগলি থেকে যাবি আমার টা ভাব আমি বর্ধমান থেকে যাবো, আমার পাক্কা দু ঘন্টা সময় লাগবে। তো আমরা গেলাম ধর কিছু হোক না হোক সকাল টাই আমরা একসাথে কাটিয়ে সন্ধেবেলা না হয় ফিরে এলাম। হ্যাঁ ঠিক আছে সেক্ষেত্রে তুই আমার বাড়িতেও চলে আসতে পারিস, আমার বাড়িতেও থেকে গেলি পরের দিন টা ঘুরে টুরে তারপর তুই আহ সোমবার দিন বাড়ি

সেটাও করা যেতে পারে যদি একান্তই না হয়, আর যদি পিয়ালির হয় তাহলে তো খুবই ভালো কথা তিন জনে বহুদিন দেখা টেকা হয় না, তিনজন মিলে আমরা ঘুড়তে পারবো। হ্যাঁ কারন college এর সময় গুলো তো সবসমই তিন জনেই ঘুরতাম, কখনো এমন হয়নি যে শুধু মাএ দুজন বেড়িয়েছি আরো একজন বেরোয়নি, খুব কম হয়েছে। সেটাই, তাহলে আহ চল তাই করি, নন্দনে তো মনে হয় এখন কিছু ভালো cinema ও চলছে, আসলে বহুদিন cinema দেখা হয়নি জানিস তো, তো ওই আর কী তাই জন্য বলছি। না স্বাভাবিক স্বাভাবিক আসলে ওই college এর

Victoria য় মনে আছে আমরা college থেকে গেছিলাম কী মজা হয়েছিলো? হ্যাঁ অবশ্যই, Victoria টাও যাওয়া যায় জানিস যদি সবকিছু ঠিক ঠাক plan অনুযায়ী চলে। হ্যাঁ Victoria তো যাবো বলছি, Victoria যাবো তোর আহ ইয়ে ওই Park street তেও যাওয়া যেতে পারে। তবে হ্যাঁ আমি কিন্তু সব জায়গায় যাবো তবে একটাই শর্ত আমার কিন্তু ভালো ভালো ছবি তুলে দিস তোরা। সে তো অবশ্যই ছবি তো তোলাই হবে।

plan অ plan টা করে নি, Victoria

Victoria থেকে Park street যাবো ওখান থেকে ধর আহ তারপর Science city র দিকটা আর গেলাম না, ওই ওই ওইদিক টা তেই থাকবো ময়দানে একটু বসলাম, বিকেল টা হয়ে এলে ওখান টা বেশ ভালো হাওয়া দেবে ময়দানে বসলাম দিয়ে যদি ওই সময় কোনো পা ইয়ে তে নন্দনে cinema চলে, cinema দেখে-টেখে রাত্রি বেলা বাড়ি ফিরে এলাম, বা পিয়ালির বাড়ি গেলাম যা হোক একটা কিছু ।